ভিউ আছে যেখানে যেখান দিয়ে আমরা একটা শহর থেকে অন্য শহরে যাতায়াত করি ।

মেয়েদের টিফিন টাইম এ বা স্কুল এর পর এখানে খেলতে আসে।